সাদা রঙের আলমারিতে অনেকগুলি সামানপত্র রাখা রয়েছে।

ব্যক্তিটিকে এক হাত ওপরে এক হাত নীচে করা দেখা যাচ্ছে।

ওপরে কয়েকটি ফ্যান ঝোলানো আছে।

আশেপাশে অনেকগুলি গাছপালা দেখতে পারছি।

আশেপাশে অনেকগুলি ছোট বড় গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

আশেপাশে অনেকগুলি গাছপালা রইছে।

এখানে একটি আলমারি লক্ষ করা যাচ্ছে।